ছবিটিতে একটি সুন্দর গ্রাম্য পরিবেশ দেখা যাচ্ছে যেখানে প্রচুর গাছপালা ও সবুজ মাঠ রয়েছে।

ছাদটি প্রশস্ত ও খোলা চারপাশে গাছপালা দেখা যাচ্ছে।

কাঠের দিয়ে চারপাশ দিয়ে ঘেরা রয়েছে।

এই ছবিটিতে একটি পার্ক -এর দৃশ্য দেখা যাচ্ছে।

পাম্পটির উপরে একটি সাইনবোর্ডে ইন্ডিয়ান ওয়েল লেখা রয়েছে।

বাতাসে রঙ্গিন কনফেটি উড়তে দেখা যাচ্ছে।

ব্লাড ব্যাঙ্কটিতে কয়েকজন ব্যক্তি যাতায়াত করছেন।

এই ছবিটিতে একটি হাইরোড দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি নীল রঙের ট্রাক্টার দেখা যাচ্ছে যা একটি বড়ো গাছের নিচে দাঁড়িয়ে আছে।

এখানে ছবিটিতে একটি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে পেট্রোল পাম্প -টিতে ডিজেল -এর একটি সাইনবোর্ড রয়েছে।

এখানে একজন ব্যক্তি ট্রাগলটির সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং চারপাশে অনেকগুলি লাইটও লাগানো হয়েছে।

এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন।

আশপাশে কয়েকটি বাড়িঘরও লক্ষ করা যাচ্ছে।

চারপাশে অনেকগুলি গাছপালা দেখা যাচ্ছে।

বাড়িটির সামনে ছোটো বড়ো় পাথর দেখা যাচ্ছে।

বাড়িতি জালির নেট দিয়ে ঘেরা হয়েছে।

এই ছবিটিতে কালো কালার একটি প্লেট ও চামচ রয়েছে।

দোকানটির ভিতরে অনেক ধরনের জিনিস সাজানো হয়েছে।

দেওয়ালের মধ্যে এ_সি ও ফ্যান লাগানো হয়েছে এবং রেস্টুরেন্টটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে।